এই সবিটির মইদ্যে দেখা যাচ্ছে এটি একটি জঙ্গল।

এই সবিটির মইদ্যে দেখা যাচ্ছে এটি একটি হোলা জায়গা।

জল ওপর থেকে নীচে নামতেসে।

রুম -এর সামনে গ্লাস লাগানো আসে ভিতরে লাইট -ও জ্বলিতেছে।

অনেকটি বড়ো করে পোস্টার লাগানো রয়েসে।

ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি খোলা জায়গা।

সেখানে একজন মহিলা ও একজন পুরুষ দেখা যাচ্ছে।

সামোনে পলিতিন দিয়ে টেবিলটি ডাকা রয়েসে।

উপরে বাচ্চাদের খেলনার জন্য তিনটি গাড়ি রাখা রয়েসে।

এখানে অনেকগুলা মানুষ বর্শি দিয়ে মাস ধরতেসেন ।

নীচে জলের বোতলও দেখা যাচ্চে।

উপরে একটি সুটো সাউন্ড বক্স দেখতে পাচ্চি।

মইদ্যে রাস্তা রয়েসে সামনে একটি ডাস্টবিনও রাখা।